নমস্কার
আমি প্রতিটি লুপিং স্টেটমেন্টের জন্য পৃথক টিউটোরিয়াল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি
আমি এটি সহজ রাখতে চাই
প্রসঙ্গ হিসাবে এটি দরকারী হবে এছাড়াও যদি আপনি দেখতে চান যে একটি নির্দিষ্ট লুপ কিভাবে কাজ করে
এই টিউটোরিয়ালে আমরা ভাইল লুপ সম্পর্কে জানবো
ভাইল লুপ লুপের শুরুতে একটি শর্ত যাচাই করে এবং এই শর্ত ঠিক না ভুল এর উপর নির্ভর করে কোডকে নির্বাহ করে
উদাহরণস্বরূপ আমি এখানে আমার ভাইল লুপ শুরু করব এবং এটি হল শর্ত এবং এটি আমার ব্লক
আমি আমার ব্লককে তরঙ্গায়িত বন্ধনীর মধ্যে প্রদর্শন করব
এখানে আমার শর্ত
এখন আইএফ statement এ উদাহরণস্বরূপ আমি 1 1 ব্যবহার করেছি
এখন আমি যদি এখানে টেস্ট বা লুপ বলি
এখানে একটি লুপ আছে এবং তারপর একটি ব্রেক
এখন কি হবে যতক্ষণ 1 1 এটি একটি লুপ বানাবে
যদি আমি এখানে কিছু করি এটি চেষ্টা করি
সম্ভবত আপনার ব্রাউজার কাজ করা বন্ধ করে দেবে কারণ লুপ ততক্ষণ পুনরাবৃত্তি হবে যতক্ষণ 1 1 এবং অসীম বারের জন্য 1 সর্বদা 1 এর সমান হবে
তাই যেহেতু লুপ সর্বদা পুনরাবৃত্তি হবে আপনার ব্রাউজার ক্র্যাশ হবে
চলুন বলি যখন একটি ভ্যারিয়েবলnum আইএস স্মলার ওর ইকুয়াল টো 10 নুম 10 এর থেকে ছোট বা সমান এবং ইকোর মধ্যে আমি বলতে পারি নুম একটি আঙ্কিক অপারেটর
এবং এটি মূলত কি করে এটি নুম কে 1 থেকে বাড়ায়
এটি নুম নুম 1 লেখার সমান
সুতরাং এটি নুম নেয় এবং বলে যে এটি নুম 1 মানের সমান
সুতরাং এটিও একটি আঙ্কিক অপারেটর
যা ঘটতে যাচ্ছে তা হল আমরা বলতে যাচ্ছি নুম লেসার থান ওর ইকুয়াল টো 10নুম 10 এর থেকে ছোট বা সমান যদি হ্যাঁ তাহলে ইকো লুপ এবং তারপর বলুন ভ্যারিয়েবল নুম এ 1 যোগ করতে
কিন্তু বাস্তবে আমরা কি করব যে এই সময় নুম 1 বানাই সুতরাং 1 এ লুপ একবার হয়
তারপর এটি 2 এর সমান হবে তারপর 3 তারপর 4 এইভাবে 10 পর্যন্ত এবং তারপর এটি থেমে যাবে
এরপর নীচে যে কোড বাকি আছে তা এগোবে
তাই আমরা একে 1 বলি এবং দেখি আমরা কি পাই
আমরা একটি লুপ পেয়েছি 12345678910 বার
এখন একে অধিক আকর্ষণীয় করার জন্য আমি লুপ 1 বলবো এবং নুম কে ওটির শেষে যুক্ত করবো
এটিকে সহজ করি এবং ভিতরে নুম বলি এটা ওটিকে পড়তে অনেক সহজ করবে
আমি লুপ 1 বলবো এবং 1 যোগ করব এবং তারপর লুপ 2 বলবো এবং আবার একটি 1 যোগ করব এটি লুপ 3 আমি এইভাবে 1 থেকে 10 পর্যন্ত যোগ করবো
চলুন এটি খুলি এবং রিফ্রেশ করি এবং এটি হল
আপনি লুপ 123 এইভাবে 10 পর্যন্ত পেয়ে গেছেন যেমনকি আপনি দেখতে পারেন
এখানে এই মানকে বদলে 100 করি
রিফ্রেশ করুন
আপনি দেখতে পারেন এটি একশ পর্যন্ত গেছে
সংখ্যা যত বড় হবে এটি ততটাই লম্বা লুপ নেবে
6000 নেই
এটি রিফ্রেশ করুন
এটি কিছু সময় নেবে
সেখানে আপনি 6000 পর্যন্ত চলে যান
সুতরাং এটি এই পদ্ধতিতে খুব দক্ষ
আপনি এর চেষ্টা অ্যারের সাথে যুক্ত করে প্রোগ্রাম তৈরীর জন্য করতে পারেন যা অ্যারের ভিতরের বর্ণমালাকে সামনে আনবে
আপনি একটি অ্যারের প্রতিটি মানকে সামনে আনার জন্য লুপ্সের ব্যবহার করতে পারেন
এটিকে শুধু একবার করুন
আমি সম্ভবত এটিকে আমার একটি টিউটোরিয়ালে করবো কিন্তু বুনিয়াদি অধ্যায়ে নয়
যাইহোক এটি বুনিয়াদি গঠন
আমি আপনাকে এও পরামর্শ দেই যে একটি ভ্যারিয়েবল মাক্স এখানে তৈরী করুন এবং আপনার সর্বোচ্চ মান এখানে রাখুন
এটি ঠিক একই কাজ করবে
এটি শুধু বুঝতে সহজ হবে এবং আপনি সবকিছু এখানে ঘোষিত করতে পারেন এবং এটা ওটিকে নির্দেশ করবে
যদি আপনার কাছে একের অধিক লুপ আছে
আমি এটিকে আমার প্রোগ্রামে পাঠযোগ্যতা এবং নমনীয়তার জন্য পছন্দ করবো
তাই ওটি ভাইল লুপসংক্ষেপে
এটি শুরুর শর্ত পরীক্ষা করে
যদি শর্ত ঠিক হয়
তাহলে এটি কোডের ব্লককে কার্যন্বিত করবে এবং আপনি এরকম কাজ করতে পারেন যেমন এচো আলফা
আপনার ভ্যারিয়েবলের বৃদ্ধি করা হচ্ছে
নিশ্চিত করুন যে আপনি ভ্যারিয়েবলের বৃদ্ধি করেন অন্যথায় লুপ অসীমের জন্য হয়ে যাবে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
দেখার জন্য ধন্যবাদ